এখানে-- একটি হাইরোড দেখা যাচ্ছে যেখানে ঝাড়গ্রাম ড্রিস্ট্রিক্ট হসপিটালের সাইনবোর্ড রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা হসপিটাল বিল্ডিং দেখা যাচ্ছে।

অনেক গাছক পালা রয়েছে কিছু ঘাস ও মাঠ দেখা যাচ্ছে।

দূরে স্টেডিয়াম -এ বসার জায়গা রয়েছে। মাঠে কিছু চেয়ার ও কিছু লোকজনকে দেখা যাচ্ছে। মাঠটি সবুজ ঘাসে ভরা বড় আকা-আশ দেখা যাচ্ছে। দূরে কিছু গাছপালাও রয়েছে।

যেটি সাদা রং ও কমলা রং দিয়ে গেট টা রয়েছে এবং কালো রঙের লেখা।

এখানে দেখতে পাচ্ছি একটি পার্ক রয়েছে। যেখানে একটি ছাতার তলায় কিছু বসার সিট রয়েছে।